নমস্কার ক্টার্টল এ কোয়েসশন গ্লুস এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা নিম্নলিখিত কোয়েসশন গ্লুস কোস্বেন গ্লুস এন্ড নট শিখব
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 ক্টার্টল সংস্করণ 081 বিটা ব্যবহার করছি
আমরা ধরে নেই যে আপনার ক্টার্টল সম্পর্কে এবং ক্টার্টল এ if এলসে স্টেটমেন্ট সম্পর্কে মৌলিক জ্ঞান রয়েছে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
কোয়েসশন গ্লু শব্দ আমাদের ছোট কোস্বেনকে বড় কোস্বেনে গ্লু করতে সক্রিয় করে তোলে
এন্ড ওর এবং নট কয়েকটি গ্লু শব্দ
গ্লু শব্দ if এলসে কন্ডিশনের সাথে একসঙ্গে ব্যবহার করা হয়
একটি নতুন ক্টার্টল এপ্লিকেশন খুলুন
দাশ হোম এ টিপুন
সার্চ বারে ক্টার্টল লিখুন
এবং অপশন এ টিপুন
এখন গ্লু শব্দ এন্ড এর সাথে টিউটোরিয়াল শুরু করি
আমরা কাছে ইতিমধ্যে টেক্সট এডিটর এ একটি প্রোগ্রাম রয়েছে
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করে ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম লিখুন
প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন
আমি প্রোগ্রাম টেক্সটে জুম করি
এটি সম্ভবত একটু ঝাপসা হতে পারে
এখন কোড দেখি
রিসেট কমান্ড টার্টল কে ডিফল্ট স্থানে সেট করে
কিওয়ার্ড মেসেজ এর পর প্রোগ্রামে ম্যাসেজ ডাবল উদ্ধৃতি চিনহে দেওয়া হয়
মেসেজ কমান্ড স্ট্রিং কে ইনপুট হিসাবে নেয়
এটি স্ট্রিং থেকে টেক্সট সম্মিলিত করে একটি পপ আপ ডায়লগ বাক্স প্রদর্শন করে এবং নন নাল স্ট্রিংস এর জন্য একটি বিপ করে
a b এবং c হল ভ্যারিয়েবল যা ইউসার ইনপুট সংরক্ষণ করে
আস্ক কমান্ড ভ্যারিয়েবলে সংরক্ষিত হওয়া ইউসার ইনপুটের জন্য প্রম্পট করে
ifabসি এবং bcআ এবং caবি আইএফ কন্ডিশন যাচাই করে
যখন দুটি গ্লু কোস্বেন এন্ড এর সাথে ট্রু হয় ফলাফল ট্রু হয়
ifaবি এবং বি সি এবং সি আ আইএফ কন্ডিশন যাচাই করে
যখন আইএফ কন্ডিশন ট্রু এর উপর হয় কন্ট্রোল নেস্টেড আইএফ ব্লকে স্থানান্তরিত হয়
এটি যাচাই করে যদি ত্রিভুজের দিক অসমান হয়
ফন্টসাইজ 18 প্রিন্ট কমান্ড দ্বারা ব্যবহৃত ফন্টের আকার সেট করে
গো 10100 টার্টল কে ক্যানভাসের বাম থেকে 10 পিক্সেলস এবং উপর থেকে 100 পিক্সেলস এগোনোর অনুমতি দেয়
প্রিন্ট কমান্ড আইএফ কন্ডিশন যাচাইয়ের পর স্ট্রিং প্রদর্শন করে
এলসে কমান্ড এলসে কন্ডিশন যাচাই করে যখন আইএফ কন্ডিশন ব্লকে ফালসে হয়
প্রিন্ট কমান্ড এলসে কন্ডিশন যাচাইয়ের পর স্ট্রিং প্রদর্শন করে
এলসে কমান্ড অন্তিম কন্ডিশন যাচাই করে
এখানে শুধুমাত্র এলসে যাচাই করা হয় যখন উপরোক্ত কন্ডিশন ফালসে হয়
প্রিন্ট কমান্ড এলসে কন্ডিশন যাচাইয়ের পর স্ট্রিং প্রদর্শন করে
আমি সকল কন্ডিশন যাচাইয়ের জন্য কোড রান করব
প্রোগ্রাম রান করতে রান বোতামে টিপুন
একটি ম্যাসেজ ডায়লগ বাক্স পপ আপ হয়
এখন ওক টিপুন
আব এর দৈর্ঘ্যের জন্য 5 লিখুন এবং ওক টিপুন
বিসি এর জন্য 8 লিখুন এবং ওক টিপুন
এসি এর জন্য 9 লিখুন এবং ওক টিপুন
A স্কেলিন ট্রায়াঙ্গেল ক্যানভাসে প্রদর্শিত হয়
আবার রান করুন
একটি ম্যাসেজ ডায়লগ বাক্স পপ আপ হয়
ওক টিপুন
এখন আব এর দৈর্ঘ্যের জন্য 5 লিখুন এবং ওক টিপুন বিসি এর দৈর্ঘ্যের জন্য 6 লিখুন এবং ওক টিপুন এসি এর দৈর্ঘ্যের জন্য 6 লিখুন এবং ওক টিপুন
নট a স্কেলিন ট্রায়াঙ্গেল ক্যানভাসে প্রদর্শিত হয়
ডিফল্ট কন্ডিশন যাচাই করতে আবার রান করুন
একটি ম্যাসেজ ডায়লগ বাক্স পপ আপ হয়
ওক টিপুন
আব এর দৈর্ঘ্যের জন্য 1 লিখুন এবং ওক টিপুন
বিসি এর জন্য 1 লিখুন এবং ওক টিপুন
এসি এর জন্য 2 লিখুন এবং ওক টিপুন
ডোস নট সাতিসফাই ট্রায়াঙ্গেলস ইনেকুয়ালিটি ক্যানভাসে প্রদর্শিত হয়
এখন এই প্রোগ্রাম মুছে ফেলি
আমি ক্লিয়ার কমান্ড লিখি এবং ক্যানভাস পরিষ্কার করতে ক্লিয়ার কমান্ড রান করি
এরপর নট কন্ডিশনের সাথে কাজ করি
এখন টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করে ক্টার্টল এডিটর এ পেস্ট করি
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম লিখুন
প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন
আমি প্রোগ্রাম টেক্সটে জুম করি এবং প্রোগ্রাম ব্যাখ্যা করি
রিসেট কমান্ড টার্টল কে তার ডিফল্ট স্থানে সেট করে
a b এবং c হল ভ্যারিয়েবল যা ইউসার ইনপুট সংরক্ষণ করে
আইএফ নট aবি এবং bসি এবং cআ আইএফ নট কন্ডিশন যাচাই করে
নট হল একটি বিশেষ কোস্বেন গ্লু শব্দ
এটি এর অপেরেন্ডের লজিক্যাল স্টেট উল্টো করে
উদাহরণস্বরূপ যদি প্রদত্ত কন্ডিশন ট্রু হয় নট ফালসে হবে
এবং যখন কন্ডিশন ফালসে হয় আউটপুট ট্রু হবে
প্রিন্ট কমান্ড আইএফ নট কন্ডিশন যাচাইয়ের পর স্ট্রিং প্রদর্শন করে
আইএফ কন্ডিশন ফালসে হলে এলসে কমান্ড নিষ্পাদিত হয়
প্রিন্ট কমান্ড এলসে কন্ডিশন যাচাইয়ের পর স্ট্রিং প্রদর্শন করে
গো 100100 টার্টল কে ক্যানভাসের বাম থেকে 100 পিক্সেলস এবং ক্যানভাসের উপর থেকে 100 পিক্সেলস স্থানান্তরিত করে
রিপিট 3turnright 120 ফরওয়ার্ড 100 ক্যানভাসে একটি সমবাহু ত্রিভুজ তৈরীর জন্য টার্টল কে অনুমতি দেয়
সকল কন্ডিশন যাচাই করার জন্য আমি প্রোগ্রাম রান করি
কোড রান করার জন্য ফ5 কী টিপুন
আব এর দৈর্ঘ্যের জন্য 6 লিখুন এবং ওক টিপুন
বিসি এর দৈর্ঘ্যের জন্য 5 লিখুন এবং ওক টিপুন
এসি এর দৈর্ঘ্যের জন্য 7 লিখুন এবং ওক টিপুন
ট্রায়াঙ্গেল আইএস নট ইকুইলেটারাল ক্যানভাসে প্রদর্শিত হয়
আবার রান করুন
আব এর দৈর্ঘ্যের জন্য 5 লিখুন এবং ওক টিপুন
বিসি এর দৈর্ঘ্যের জন্য 5 লিখুন এবং ওক টিপুন
এসি এর দৈর্ঘ্যের জন্য 5 লিখুন এবং ওক টিপুন
ট্রায়াঙ্গেল আইএস ইকুইলেটারাল ক্যানভাসে প্রদর্শিত হয়
একটি সমবাহু ত্রিভুজ ক্যানভাসে তৈরী হয়েছে
এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা কোস্বেন গ্লু এন্ড নট সম্পর্কে শিখেছি
নির্দেশিত কাজ হিসাবে আমি চাই যে নির্ধারিত করতে প্রোগ্রাম লিখুন কোস্বেন গ্লু ওর ব্যবহার করে সমকোণী ত্রিভুজের জন্য কোণের অবধারণা
আইএফ ওর কন্ডিশনের গঠন
আইএফ বন্ধনীতে কন্ডিশন ওর বন্ধনীতে কন্ডিশন ওর বন্ধনীতে কন্ডিশন
কোঁকড়া বন্ধনীতে ডো সমেথিং
এলসে কোঁকড়া বন্ধনীতে ডো সমেথিং
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন httpspoken tutorialorgWhat আইএস a স্পোকেন টিউটোরিয়াল এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ